বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি | এই বিল্ডিং -এর কালার বুলু আর গ্রীন আছে | ওর পাশে আর একটা বিল্ডিং আছে।

আমার এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছি | বিল্ডিং আছে সব দেখা যাচ্ছে |

রোড -টা একদম সাফ আছে | ছোট পা তারপর রোড টা আছে. লেকিন রোড টা সাফ আছে | আর আগে দিয়ে একটি বড় পারা পাহাড় আছে | ওয়ার পাশে --

আর টু হুইলার গাড়িও রাখা আছে এটা কোনো কোম্পানির বিল্ডিং হইতে পারে

স্কুল কলেজ -এর ছবি দেখতে পাচ্ছি | এটা সব ছেলে --

গাছ আছে দু তিনটি বড় বড় | আর ওর পাশে একটি বিল্ডিং আছে | এই কোর্ট -টা দেখতে খুব সুন্দর | আর এর হাইট অল্প বেশি লাগছে | কোর্ট -টা বাস্কেট বল টা --

পেপার আছে এটা দেখতে পাচ্ছি | এই গাছটার গোটাই গুলো দেখাছে।

মাঠের ছবি দেখতে পাচ্ছি | যেখানে বসার জন্য --

এটা অফিস অফ দি জয়েন্ট কমিশনার --